পিছনে একটি পেট্রলপাম্প রয়েছে যেখানে ইন্ডিয়ান অয়েল বলে লেখা রয়েছে এবং ইন্ডিয়ান অয়েলের একটি লাই পোস্ট রয়েছে ।

এটি একটি ব্যাংকের ছবি অ যেখানে কানাড়া ব্যাঙ্ক বলে লেখা রয়ে --

তার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার পাশে একটি সাদা রঙের গাড়ি রয়েছে ।

দূরে একটি সাইন বোর্ড দেখা যাচ্ছে ছোটো ।

এবং একটি অটো দাঁড়াচ্ছে একটি লোক দাঁড়িয়ে রয়েছে একটি লোক সাইকেল করে যাচ্ছে রিস্কা ।

এবং তার নিচে ইংরেজি-তে লেখা রয়েছে দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ।